এটি একটি মূর্তি- যেটি সোনালী কালারের মূর্তি- সোনালী রং দিয়ে মূর্তি টি তৈরী--

এখানে একটি বড় মন্দির দেখা যাচ্ছে- মন্দিরের সামনে প্রচু-র- মহি-লা--

লো-ক- বাচ্চা-রা যাচ্ছে মন্দির দর্শন করতে মন্দিরে-র চূড়াগুলি খুবই সুন্দর লাগছে ।